এটি সারাগ্রাম বাস স্ট্যান্ড এই খান একাধিক বাস প্রত্যেকদিন--

রঙিন শাড়ি সাজানো রয়েছে ।

এবং তার ওপর ছাতা দেওয়া রয়েছে।

এটি একটি সরকারে কার্যালয়।

এটি বাচ্ছাদের একটি ড্রয়িং স্কুল এখানে বাচ্চারা-আ তাদের --

ভেতরে এই বাচ্চাটা মাছ কেনার জন্য-ও--

এটি ঝাড়গ্রাম ফেস গ্রামের একটি স্টেশন ।

শহর পাহাড় যে পাহাড়ে প্রত্যেক বছর বর্ষার শুরুতে ক--